কনসাকশান লাইন -এর সব লোকজন কাজ করছে মুক্ত আকাশের নিচে এবং তার সঙ্গে আরো অনেক মানুষ একসঙ্গে দলবদ্ধ ভাবে কাজ --

এটি একটি পাঁকাঠি-ই রাখার জায়গা বলে মনে হচ্ছে পাশেই কোনো জায়গায় পাঁকাঠি চাষ হয়েছিল সেখান থেকে সেটাকে পরিষ্কার করে এখানে হেলান দিয়ে রাখা হয়েছে।

এটি একটি মাঝিরপুর গৃহর কোনো অংশ দেখা যাচ্ছে। যেটা খুব সুন্দর পরিবেশ দুদিকে দুটো টবের ওপরে পাতাবাহার গাছ এবং তার মধ্যে থেকে দরজা । দরজা থেকে দেখা যাচ্ছে যে এটা একটা অফিস সে অফিস -এর মধ্যে পিনকোড দেখে সাত তিন তিন তিন এক ডবল তিন।

এটি একটি পার্কের ছবি বলে মনে হচ্ছে যেখানে অজস-স অজ অসংখ্য শিশু বাচ্চারা দোলাদুলি এবং খেলা করছে। আকাশের নীচে চারিদিকে একটা রেলিং দিয়ে ঘেরা এবং শিশু বাচ্চারা দোলনা এবং স্লিপ এবং অনেক কিছু খেলাধুলা করছে। দেখেই বোঝা যাচ্ছে--